ঠিক আছে রাখলাম Hello শুভম?

এই চলে যাচ্ছে। তোর কি খবর কেমন আছিস? ভালই আছি। এ অনেকদিন বাদে phone করলি। হ্যাঁ অনেকদিন পরে কথা হচ্ছে। আসলে কথা হয়নি তো। তারপরে phone টোন ও করা হয়নি ধর। এইদিকে চাপ চলছে কি করব। তা বলছি যে আমাদের এই যে এখন যে নতুন পরিষেবাগুলা দিচ্ছে banking পরিষেবা বল বা post office এর পরিষেবা বলতে। এগুলো সম্বন্ধে কিছু দেখেছিস খবর? হ্যা হ্যাঁ দেখলাম তো মানে banking পরিষেবাগুলো মানে নতুন নতুন পরিষেবা চালু করছে দেখলাম। কিছু কিছু আমি দেখছিলাম যে কয়দিন আগে দেখলাম যে এলাহাবাদ ব্যাং যে আছে কানারা bank যে আছে ওইগুলা দেখলাম সব একসাথে করে দিয়েছে। দিয়া কি ছিলা করেছে হ হ একসঙ্গে কইরা দিসে। এগ্লা কিসের লাইগা কইরা দিসে কিছু বুঝতে পারছিস? মানে কিসের লেইগে মানে একসাথে যদি করে দেয় তাহলে ওদের কি পয়সা বেশি হবে না customer এর কোনও সুবিধা হবে এতে? কে জানে? কিছুই তো বুঝতে পারতেসি না কিসের জন্য করসে। আমি তো কিছুই বুঝতে পারছি না তারপরে দেখলাম যে আমাদের আগের card ছিল সেই card ও দেখি তারপর লিচ্ছে না। তারপর বলছে নতুন করে বই আমার লিয়ে আনতে হবে bank থেকে তাই বলছে। তা গেলাম ব্যাঙ্কে তা বলছে এখন ব্যাঙ্কে কাজকর্ম চলছে এখন হবে না কয়দিন পরে আস। তাই বলছে। হ্যা এই কইরা তো মানে মানে হয়রানি হইতেসে।

হ্যাঁ এখন ব্যাঙ্কে অনেক লোকজন রাখে তো এইজন্য মানে তার তারি হইতাছে সব কাজ। হ্যাঁ অনেক লোকজন আছে। তার থেকে বড় কথা হচ্ছে এখন যেমন মোবাইলের মধ্যেই ব্যাঙ্ক হয়া গেছে। এখন কাউকে টাকা পাঠানো এত সুবিধা হয়ে গেছে যে এখন UPI করে দিলেই পয়সা চলে যায়। এইটা একটা খুবই ভালো কাজ হয়েছে। আর আগে যেরকম ব্যাঙ্কে গেলে যদি SBI যেতাম state ব্যাঙ্কে কোনও কাজ ধর লিয়ে গেলাম তাহলে সেদিন সারাদিন ঠেলল ব্যাঙ্ক । তখন ব্যাঙ্কে এত ভিড় হত আর এখন দেখি ব্যাঙ্কে গেলাম তো ব্যাঙ্ক দেখি ফাঁকা। এমন কি যদি বলছি বইটাকে update করে দেওয়ার লিগা তো বলছে ঐখানে machine লাগিয়ে দিয়েছি ঐখানে যাও গিয়া বইটাকে ভরে দাও update হয়া যাবে।

হ্যা তাই তো দেখলাম। ব্যাঙ্কের ভিতরে ঐ machine এর ভিতরে ব্যাঙ্কের বইটা ভরে দিলাম আর দেখলাম সবকিছু update হয়ে আরে বেড়িয়ে চলে এলো। হ হ তোর কোন ব্যাঙ্কে account আছে। SBI আছে না Bank of India না পাঞ্জাব ব্যাঙ্কে কোন ব্যাঙ্কে ছিল? আমার তো পাঞ্জাব ব্যাঙ্কে আছে।

হ হ পরিষেবা তো খারাপ না। ভালই। আমি তো দেখছিলাম তোর পাঞ্জাব ব্যাঙ্ক বল বা আর যে ব্যাংকগুলা আছে তার তে আরও দেখছি এখন Axis ব্যাঙ্ক আর ICICI ব্যাঙ্ক। এই যে ব্যাংকগুলা আছে না ইয়াদের পরিষেবা কিন্তু মেলা ভালো এখন। মেলা ভালো হইতে পারে কিন্তু পাঞ্জাব ব্যাঙ্ক তো সরকারি উম সরকারি অনুমোদন কিন্তু Axis ব্যাঙ্ক বা ICICI এগুলোতে private ব্যাঙ্ক। হ্যা private ব্যাঙ্ক হলে কি হবে ওইসব দেখা আমার লাভ আছে? এসব ব্যাঙ্ক কি আর উঠে পালিয়ে যাবে? এদের কত লোকের ব্যাঙ্কের বইয়ের খোলা আছে এঁরা কি আর উঠে পালাবে কখনও? সে নতুন ব্যাঙ্ক যদি হয় দেখা গেলো ছোট ছোট যে ব্যাঙ্কগুলো আছে। যেমন এই কানাড়া ব্যাঙ্ক বল বা আর যে ব্যাঙ্ক গুলো এয়াদের কাছে তো কোনও লোকজন আছে বলে আমার মনে হয়না। ব্যাঙ্ক খুলেই রাখে কোনও সময় দেখি ভিড়ও নাই সব সময় দেখি ফাঁকা একেবারে। হ হ এইগুলি তো হইবেই মানে এই ব্যাঙ্কগুলিতে টাকা জমা রাখতে হয় অনেক বেশি। পাঁচ হাজার দশ হাজার কইরা জমা রাখতে হয়। private bank তো এই কারণে। কিন্তু সেইজন্য

কিন্তু ওরা তো বইলছে এই যে Axis bank আছে বা ICICI আছে এঁরা তো বলছে যে তোমার যদি অ্যাকাউন্ট খুলারও হয় যদি account খুলতে যাও আমাদের লোকই তোমাদের বাড়ি চলে যাবে। বাড়ি গিয়া ওরা কি machine পত্র লিএ আনবে। লিয়ে এনে তারপর বলছে যে বাড়িতেই একাউন্ট খুলে দেবে সেইরকম কি হয় সত্যি করে হয় একাউন্ট হ বাড়িতে হইতে পারে private ব্যাঙ্ক যেহেতু। হইতেই পারে। আগে তো ব্যাঙ্কের বই খুলতে গেলে মেলা ঝামেলা ছিল। আগে বলত যে guarantor লাগবে guarantor লিয়ে আস। তারপরে বলত যে পাশের বাড়ি যদি কেউ থাকে তার সই সাবুথ লাগবে এইসব আগে করতে হত। এই এখন ব্যাঙ্কের বইগুলাতে মেলা সুবিধা হয়ে গেছে। তাহলে হ হ মেলা সুবিধা হইছে এখন ব্যাঙ্কে গেলে পরে এইখানে ফর্ম fill up করলেই হয়ে যায় গিয়া। এখন তো এই সব ব্যাঙ্কে একাউন্ট করতে ফর্ম fill up করতে হবেনা। এমনি এমনি হয়ে গেছে। তারপর দেখলাম আবার মোবাইলে দেখছিলাম যে পেটিএম নামে যে ব্যাঙ্কটা খুলে তাতে বিরাট সুবিধা এয়াতে। হ PayTm ব্যাঙ্কে তো সুবিধা আছে কিছু অনেক recharge করলে বা টাকা জমা দিলে বা কাওরে পাঠাইলে পরে ঐখানে অনেক cash back ও নাকি পাওয়া যায়।

savings এও টাকা রাখা হবে আবার বলছে যে term এ টাকা রাখা হবে। মেলা কিছু সুবিধা দিছে তারপরে UPI দেখি খুলে গেছে automatic ওখান থেকে UPI ও করতে পারছি। তারপর আবার debit যে কার্ড হয় ব্যাঙ্কে সে কার্ডও দেখি পাঠিয়ে দেছে বাড়িতে। তারপর দেড়শ টাকা কাটল তার লিগে। তা দেখলাম এদের পরিষেবা কিন্তু ভালই খারাপ না। হ পরিষেবা ভালো কিন্তু এইগুলি কি বেশিদিন চলবে? দেখা গেলো কয়দিন বাদে উইথা গেলো। তখন? কি হইব? উঠে যাবে কেনে। কারণ তার কারণটা হচ্ছে এদের তো অনেক লোকেই দেখি অনেক লোকের কাছেই পেটিএম আছে। তারপরে এখন বাজারে ঘাটে যেখানে গেছি সেখানেই দেখছি পেটিএম একটা করে capcha লাগিয়ে রেখেছে। বলছে এইখানে স্ক্যান করলেই টাকা চলে যাবে। টা এত তাড়াতাড়ি কি উঠে যাবে? এদের তো পয়সা তো ভালই আছে দেখছি। এমন তো লয় যে পয়সা নাই। হ পয়সা তো হইবই কিন্তু আমার ঠিক মানে বিশ্বাস হয়না। দেখা গেলো কোনও জায়গাতে পয়সা send করতে গেলাম গেলনা তখন কি হইব? কারে গিয়া ধরুম আমি? ত ওদের তো customer care number আছে ওরা বলছিল যে চব্বিশ ঘন্তাই নাকি ওদের customer care খোলা থাকে। তা যদি এরকম কোনও সমস্যা হয় customer care এ ফোন করলেই মনে হয় পাওয়া যাবে। হ পাওয়া যাইতে পারে কিন্তু মানে সামনা সামনি কথা না হইলে কি ঐ টাকাপয়সার ব্যাপার। সামনা সামনি কথা না হইলে কি মনে শান্তি হয়? এখন ব্যাঙ্কে গেলাম তো ব্যাঙ্কে সামনাসামনি কথা হয়া গেলো ঠিক আছে। customer care এ কি কইবে না কইবে কিছুই তো বুঝুম না। হ্যাঁ তা একটা ব্যাপার বটে কারণ এর পরবর্তীতে যদি চায় তাহলে ব্যাঙ্ক খুলতেও পারে মানে এখন তো এদের physical ব্যাঙ্ক নাই। যেমন SBI আছে bank of India আছে। এরকম ব্যাঙ্ক তো পেটিএম এর নাই তো দেখা গেলো পরবর্তীতে এরাও বলল যে হ্যাঁ আমরাও খুলবো একটা করে ব্যাঙ্ক । এরকম খুলে দিলাম সব জেলায় সব জেলাতে খুলে দিল। তারা খুলতেও পারে পয়সায় যদি বেশি হয়ে যায় খুলতেও পারে না খোলার কিছু নাই। হ সেরকম হইলে পরে তাও ভাবনা চিন্তা করা যাইব। কিন্তু এখনি আমি এই ব্যাঙ্কে আর কি কোনও বই টই খুলতে রাজি না। কিন্তু আমি তো দেখলাম এমই তো use করছি পেটিএম এর যে ব্যাঙ্কটা আছে সেটা আমি use করছি তা দেখছি ভালই খারাপ লাগেনি। পরিষেবাও ভালো তারপরে আর কোনও recharge হোক বা কাউকে টাকা পাঠানো হোক UPI এর মাধ্যমে সেগুলা দেখি খুব ভালই চলছে। ভালই পাঠানো হয় তাড়াতাড়ি পাঠানো হয় কোনও অসুবিধা কিন্তু আমি এখনও। হ সে তো হইবই। অনলাইনে এখন সব হয়া যাইতাছে। সব কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে। অ্যাকাউন্ট SBI কত কিছু করে দিয়েছে SBIEON নামের কি একটা খুলেছে তারপরে ওর তো আগে থেকেই ইন্টারনেট ব্যাঙ্কিং ছিল। তো অইগুলার সাথে সাথে এখন EON ও দেখি খুলে দিয়েছে। তা EON তা কিছু জানিস? না আমি তো শুনিই নাই এই EON ওন নাকি। এইটা নিয়া তো শুনিনাই কিছু। তুই কি কিছু শুনছো? আমি শুনিনি। আমি দেখছিলাম আমাদের পাশের বাড়ির একটা ছেলে আছে। তো ওর SBI এর অ্যাকাউন্ট তো দেখছিলাম EON ওটা use করছিল তো আমি ওকে জিজ্ঞাসা করলাম তো ও বলল আগে তোমরা যেরকম

তারপরে ওইখান থেকে নাকি credit card ও পাওয়া যায়। এরকমক নাকি অনেক সুবিধা দিয়েছে SBI তা এই EON টা কি অন্য কোনও company অন্য কোথাকার বা এত মনে হইতেসে মানে EON শব্দটা শুইনা মনে হইতেসে চায়না না কি জাপানী। না না চায়না জাপানের না আমাদের ভারতেরই। আমাদের ভারতেরই application এইটা আগে যেরকম net banking ছিল সেইরকম net banking টা বন্ধ করে দিয়েছে মনে হয়। দিয়ে এখন একটা application খুলে দিয়েছে EON নামে ওইখান থেকে বলছে সবকিছু হবে। টাকাও পাঠানো হবে কেনাকাটিও করা হবে credit card ও হবে debit card ও পাওয়া যাবে ওখান থেকে। সবকিছু ঐ একটা application এ গেলেই নাকি সবকিছু পাওয়া যাবে। তাই বলছিলাম। দেখিনি ওরা বলছিল তাই শুনলেম। তা ব্যাঙ্কে গিয়া কিছু হইব না নাকি? শুধু ঐ অনলাইনই সব কিছু করতে হইব? ব্যাঙ্কে গিয়ে তো এখন কিছু বলে না ওরা। ওদেরকে যদি কোনও কিছু বলি এখন যদি বলি যে ওদের থেকে যে আমি এখন কিছু টাকা জমা করাব তাও তো বলছে যে টাকা আমরা physically এখন আর লিব না। counter এ লিব না তোমরা ইয়েতে চলে যাও machine এ চলে যাও machine এ গিয়ে টাকা ভরে দাও গা। SBI তো টাকা ভরারও machine করে দিয়েছে এখন। টা দেখলাম মেলা লোকেই তো টাকা ভরছে ওখানে। তো ওদের দেখলাম যে টাকা ভরে দিচ্ছে তো মোবাইলে একটা করে এসএমএস চলে আসছে। এসএমএসে বলে দিচ্ছে তোমাদের টাকা এয়াতে জমা পরে গেছে। এরকম দেখছিলাম যে হচ্ছে এখন। ও তুই ঐ machine এ ভরছস কোনোদিন? আমি তো কিছু বুঝিনা মুকখু সুক্ষু মানুষ।

তা তোর কোন ব্যঙ্কে আছে অ্যাকাউন্ট? আমার তো এতে আমার পেটিএম যেটা আছে আর এইটাই বেশি use করি আরেক খানা আছে Bank Of India তো Bank Of India তে অত ভিড় ফির থাকেনা। আর Bank Of India তে টাকা ভরার machine নাই। আমি যদি গিয়া ব্যাঙ্কে বলি যে এত টাকা আমি জমা করব দেখি ওরা টাকা লিয়ে লেয়। ওরা কিন্তু কোনোদিন বলেনি যে তুমি machine এ যাও machine এ গিয়ে টাকা জমা করো। তা ওদের মনে হয় machine থাকলে পরে ওরা বুলে দিবে হয়ত। ও হ। তা এই যে পেটিএম ব্যাঙ্কের কথা কইতেছিস ই তয় পেটিএম ব্যাঙ্কে কি interest দেয়? interest তো দেয় পেটিএম ব্যাঙ্কে তো দেখলাম অনেক মানে যা ব্যাঙ্ক আছে SBI আছে আরও এলাহাবাদ আছে পাঞ্জাব আছে তাদের থেকে তো দেখলাম savings এ এয়ারাই বেশি percentage দিচ্ছে। এরা দেখলাম চার point কত percent দিচ্ছে আর ওদের দেখলাম কত তিন point আট না নয়। তো এয়ারাই তো বেশি দিছে তাহলে। এঁরা এত বেশি দিতে পারছে কি করে কিন্তু ওরা তো দিতে পারছেনা।

অ্যাকাউন্ট খুলে লিতে পারে অ্যাকাউন্ট খুললেই যে পয়সা রাখতে হবে তেমন কোনও মানে নাই। অন্যান্য ব্যাঙ্কে কি হচ্ছে SBI যেমন ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে গেলে তোকে পাঁচশ টাকা minimum রাখতেই হবে। এইখানে কিন্তু তোকে পয়সা রাখলেও হবে না রাখলেও হবে। আমার যেমন কোনও কোনও সময় পয়সা থাকে দশ টাকা পনের টাকা থাকে আবার কোনও কোনও সময় পয়সা থাকেও না। আমাকে তো কই কোনোদিন কেউ কিছু বলেও না আবার কোনও ম্যাসেজও আসেনা যে তোমার

আচ্ছা। তো দেহি একখানা পেটিএম এর অ্যাকাউন্ট না হয় খুইলাই লমু। অ্যাকাউন্ট খুলতে পারিস কারণ এখান থেকে UPI করাও দেখি খুব সুবিধে। মেলা সুবিধে। ঐ তিন চার সেকেন্ডের মধ্যে UPI হয়ে গেছে তারপর এদের যে পরিষেবাগুলা আছে পারিসেবাগুলাও দেখি খারাপ লয়। এখান থেকে গ্যাস বুকিং ও করা যাবে। মোবাইল recharge করা যাবে। কেনাকাটিও করা যাবে সব কিছুই দেখি করা যাবে। ও গ্যাস বুকিঙও করা যাইব? গ্যাস বুকিং করলে তো আবার বলছে যে cash back ও দেবে বলছে। আমি কখনও করে দেখিনি। তো বলছিল যে গ্যান বুকিং করা যাবে তারপর কারো যদি LIC থাকে LIC এর ও নাকি টাকা ভরা যাবে তাই বলছে। ও এত মেলা সুবিধা দিছে। মেলা সুবিধা আছে কিন্তু কোনও লোকজন নাই এইটাই হচ্ছে ব্যাপার। যদি একটু লোকজন থাকত একটা যদি ব্যাঙ্ক থাকতো তাহলে লোককে যদি এঁরা আরেকটু বুঝিয়ে দিত যে হ্যাঁ তুমি এইখানে গেলে এইটা করতে পারো বা ঐটা করতে পারবা তাহলে কিন্তু আরেক্তু মানে সুবিধা তাহলে customer মনে হয় আরেক্তু বাড়ত।

টাকা উল্টাপাল্টা কিছু যদি টিপা দি তাহলে তো টাকা কেটে লিবে ওর লইগাই তো টাকা বেশি রাখি নাই। যেটুকু দরকার হয় সেটুকু টাকা লিয়ে নি সে টাকা খরচা হয়ে গেলো তারপরে আর কিছু ভরি না। দশ টাকা বা পনের টাকা পইরা থাকে। ঐ ঐভাবে তো দেখি চলছে তা কোনও অসুবিধা হয়না কিন্তু

হ এইটা তো আছেই Axis bank এ বা ঐ ICICI ব্যাঙ্কেতো মানে পাঁচ হাজার বা দশ হাজার অনেক বেশি এমনি SBI পাঞ্জাব এইগুলিতে

ত এত টাকা যদি মানুষ এখানে জমিয়ে রাখে তাহলে খরচা করবে কি সব মানুষের কি অত টাকা থাকে? যারা বড়োলোক মানুষ তাদের নাহয় থাকবে অ্যাকাউন্ট এ নাহয় মেলা টাকা থাকবে লাখ লাখ টাকা থাকবে। তা যারা গরীব মানুছ তারা তাদের কি অত টাকা থাকবে? তাহলে অ্যাকাউন্ট খুলতারবে সব ব্যাঙ্কে। ওদের পক্ষে ত আমি মনে করি পেটিএম ব্যাঙ্কই ভালো।

হ হ এটাও হইতে পারে। কিন্তু এমনি ব্যাঙ্কেও তো আহ zero balance এর অ্যাকাউন্ট হয়ত নাকি অ্যাকাউন্ট তো হয় কিন্তু অত যে যে student যারা আছে ওদেরকেই নাকি খুলে দেয় কিন্তু যারা আঠারো বছর পার হয়ে গেছে তারা যদি খুলতে যায় তো তাদের কে তো দেখিনা। যাই হোক ব্যাঙ্ক খুলে দিয়েছে ব্যাঙ্কের লোকগুলাই এত পাজি। ওরা কিছুতেই কিছু বলবে না। ওরা ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কত টাকা minimum রাখতে হবে ওরা বলে দেবে যে পাঁচ হাজার বা দশ হাজার টাই বলে দেবে কিন্তু পরে অনেকের দেখি পাঁচশো টাকাও আছে কাওর দেখি পইসাই নাই কারো দেখি ব্যাঙ্ক চলছে

হ হ। ওইগুলি মানে ব্যাঙ্কের লোকগুলা এইগুলা খুব দুষ্টামি করে। হ্যাঁ কিছু কিছু হারামি দেখেছি এগুলা বেশির ভাগি SBI এর ব্যাঙ্কের লোকগুলা আছেনা এগুলা খুব শয়তান হয়। এদেরকে যদি কোনও কিছু জিজ্ঞাসা করা হয় তো এমন করে হাবভাব দেখায় মনে হয় ওরা কিছু জানেই না। আর মনে হয় আমরা বোধয় অন্য কোনও গ্রহ থেকে এসেছি মনে হয় এমন করে হাবভাব দেখায়। ওরা কেন জেনে আসেনি আরে মানুষ কি সবকিছু জানতে হয় এয়ারে ব্যাঙ্কের ব্যাপারে সবকিছু মানুষ জানতে পারবে? হ হ। আমরা তো সেরকম পড়াশুনা করি লাই তো আমরা কিছুকি অতশত জানি ওনারা পড়াশুনা করসে বইলা কেমন জানি করে আমাগো যে মানুশগুলা পড়াশুনা ওরা জানে যারা পড়াশুনা জানেনা বা এত কিছু দেখেনা তয় এদেরকে যদি একটু করে বলে দেয় বা শিখিয়ে দেয় তাহলে তো মানুষগুলা সুবিধা তো পায় তো এই সুবিধাগুলো ওরা দিতে চায়না ওরা এমন হাবভাব দেখায় যেন ওদের বিরাট কাজ। যেন সবসময় কাজই করতে থাকে।

হ হ পাঞ্জাব ব্যাঙ্কে একজন আছে আমি তো তার কাছেই সবসময় যাই। ভালো কইরা সবকিছু বুঝায়া দেয়। আর আরেকটা যেটা কথা বলছিলাম তা আগে তো ব্যাঙ্কে টাকা রাখলে একটা ভালো সুদ দিত তাই এখন কি ব্যাঙ্কে এত সুদ দেয়? না না savings এর কোনও সেরকম সুদ দেয়ই না বলতে গেলে। আর যদি এখন fix করা হইত তাহলে পরে হয়ত কিছু বেশি সুদ দিত। আগে যেমন মানুষ ব্যাঙ্কে অনেক টাকা রাখত যেখান থেকে সুদের তাকাতে কিন্তু ঘর সংসার চালাত মাসেমাসে টাকা তুলত সুদের তাকাতে কিন্তু ঘর সংসার চালাত এখন আর মনে হয় এসব হয় না। না এখন ওইসব হয়না। এখন তো সুদের rate অনেক কমায়া দিসে। সরকারেই কমাইসে সব। সুদের rate কমিয়ে দিয়েছে এদের কি টাকা ফাকার দরকার নাই নাকি কিনা মানুষের কাছে মেলা টাকা হয়া গেছে এলিগে কারো সুদ দিছে না এর থেকে তো দেখি পোস্টঅফিসে দেখি ভালো সুদ দেয়।

ব্যাঙ্কিং পরিসেবার আর কি কি facility এখন নতুন খুলেছে কিছু দেখেছিস এখন যে সরকার যে বলছে বিভিন্ন যে সেন্ট্রালের skim গুলা আছে সেইগুলা নাকি ব্য

হ হ আমিও তো কিছু কিছু শুনছি এইগুলা তুই কিছু জানিস details এ কি ব্যাপার স্যাপার? আমি তো ব্যাঙ্কে গিয়েছিলাম bank of India তে গিয়েছিলাম তে গিয়ে বললাম যে কেন্দ্র সরকার তো এরকম কোনও পরিষেবা দিছে তা বলছে যে বছরে তিনশো কত টাকা করে কাটবে ত আমি তো দেখে গিয়েছিলাম তিনশ কত টাকা করে কাটবে আর একটা মাসে মাসে নাকি বারো টাকা করে কাটবে তো ওদেরকে বল্লেম counter এ গিয়ে বললাম এখানে এরকম দেখাচ্ছে। তো অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্ট থেকে সেটা ঠিকঠাক কইরা দাও তো ওরা বলছে যে আমাদের এখন কাজের বিশাল চাপ আছে তোমার এই ছোট কাজ আমরা করতে পারবো না। তাই বলছে

তা আমাদের form কি fill up করতে হইব তা যদি বুঝায়া দেয় তাও তো কিছুটা করতে পারি। ত ওরা যে form টা দিবে সে ফরমটা লিয়ে যদি আমরা fill up ই না করতে পারি আর ওরা যদি একটু বলে না দেয় তাহলে আমরা কি fill up করতে পারবো? আর ঐ ফর্ম যদি আমরা অন্য কাওকে দিয়া করাতে যাই তো ঐ বলবে পঞ্চাশ টাকা লাগবে পঞ্চাশ টাকা দিয়া শুধু শুধু ফর্মটা fill up করে লাভ আছে? তা ওর লিগাই জিজ্ঞাসা করলাম ওকে যে বললাম তুমি তাহলে ফর্মটা কি লাগবে দিয়া তাহলে ঠিকঠাক করে দাও তায় বছে যে এইদিন আস ওইদিন আসো এই করা কি হয় তাহলে? হ হ এইগুলি তো আসেই। তারমধ্যে অহন ব্যাঙ্কে আবার দুই দিন বাদে বাদে কয় KYC করতে। তার উপর আবার form sixteen না fifteen D এই বইগুলার করতে কয় এই এইগুলাও তো ফর্ম fill up করতে হয় হা হ্যাঁ KYC তো আমি দুবার তিনবার গিয়া করাইসি। এই প্রথম একবার গিয়া করলাম তখন বলল যে KYC হয়ে গেছে তাই বলল। তারপরে দেখি কয়দিন পর আবার মোবাইলে ম্যাসেজ এসছে, ম্যাসেজে বলছে যে তোমার EKYC আবার করতে হবে। তো EKYC আমি আবার গিয়া জিজ্ঞাসা করলাম এ আবার কি? তা বলল যে তুমি যে KYC করাইছ সেইটা এখন ডিজিটাল হয়ে গেছে সবটা বলছে যে নতুন করে আবার ডিজিটাল হয়ে গেছে তার লিগা আবার গেলাম গে document গুলা সব নিলো দিয়ে বলল যে EKYC করে দিয়েছে তাই বলল তারপরে কিছুদিন পরে দেখলাম আবার একটা ম্যাসেজ দিয়েছে বলছে তোমার ওটা reject হয়ে গেছে দিয়ে আবার করতে হবে তাই বলছে। তো এইরকম করে যদি বার বার করে ব্যাঙ্কে যেতে বলে আর ব্যাঙ্কে যদি চালায় তাহলে কি করে হবে। ওর থেকে তো পেটিএমই ভালো আমার মনে হছে। হ ব্যাঙ্কে অতবার করে যাইতে হইলে তারপর আর কি হইব। কাজ বাজ করবো না তোর এই করে বেড়াবো শুধু ব্যাঙ্কে একদিন যাওয়া মানেদুই তিন ঘণ্টা একদম loss তাও এখন ভালো। আগে যদি হত তাহলে এই একটা কাজ করতে যেতাম তো একদিন লেগে জেত। এখন তো তাও দু তিন ঘণ্টাতে হয় যায়। হ হ আমাদের দেশে ব্যাঙ্কিং পরিষেবা যা হইছে এখন তাতে দেখছি ভালই দিছে। এখন টাকা আমি যেটা দেখছিলাম খবর টবর দেখাচ্ছিল একটা চ্যানেলে দেখছিলাম যে বলছে যে ব্যাঙ্কে যে সুদ আছে সে সুদ কমায় কখন যেন বলছে যে ব্যাঙ্কের কাছে যখন মেলা পয়সা থাকে তখন নাকি ওদের পয়সার দরকার হয়না তার লাইগা নাকি ব্যাঙ্কের সুদ কমিয়ে দেয়। তা আমার মনে হয়ছে যে ব্যাঙ্কের কাছে এখন মেলা মনে হয় পয়সা আছে। পয়সা আছে তার লিগাই মনে হয় সুদ কমিয়ে দিয়েছে। মানুষকে পয়সা দিতে চাইছে না। আবা রজখন পয়সার দরকার হবে তখন আবার সুদ বাড়িয়ে দিবে। কে জানে কি করতাছে এই ব্যাঙ্কের লোকগুলান কিছুই বুঝিনা তারপরে আমাদের দেশে যে বড় ব্যাঙ্ক আছে RBI আছে RBI তে তো দেখলাম repo rate না কি আছে ওইগুলানও সব দেখি বাড়া কমা বাড়া কমা করে কখনও বাড়ায় কখনও কমায় তো এত যদি বাড়া কমা করতে থাকে ওতে কি যে ওদের ফায়দা হয় কি যে loss হয় ওরাই জানে তো আজ অব্ধি বুঝতে পারলাম না যে কি হল কখনও দেখি পঞ্চাশ পয়সা বাড়িয়েছে কখনও পঞ্চাশ পয়সা কমিয়ে দিছে তে এই পঞ্চাশ পয়সা বাড়া কমা তে কি কিছু হবে? হ পঞ্চাশ পয়সা দিয়া আমাগো হয়ত কিছু হইবে না কারণ আমাগো অ্যাকাউন্ট বেশি টাকা থাকে না। এইবারে জাগো অ্যাকাউন্ট এ অনেক অনেক কোটি কোটি টাকা থাকে তাগ ঐ পঞ্চাশ পয়সা ঐ percentage টাই অনেক। ওইটাতেই দেখা গেলো লাখ লাখ টাকা কম বেশি হয়া গেলো। আহ যাদের মেলা টাকা থাকবে যারা বড়োলোক মানুষ তাদের হয়ত হতে পারে আমাদের অ্যাকাউন্ট এ তো পয়সাই থাকেনা। তাতে পঞ্চাশ পয়সা বাড়িয়ে কমিয়ে আর কি হবে। কখনও কখনও দেখি আবার একটা টাকা কেটে লিয়েছে কখনও দেখি এক টাকা জমা করেছে এইসব দেখি করতে থাকে ব্যঙ্কের বইখান update করে নেয়দেখলাম তো দেখি এইসব করছে। হয় আবার যদি বলতে যাই আবার গিয়ে আবার চেঁচামেচি করতে লাগবে এই লিগা কিছু বলিও না কিছু জানিও নে। যেমন ইচ্ছ যেমন চলছে চলুক। হ এত আছেই। তারমধ্যে আবার দেখি এখন নতুন ফ্যাক্রা করছে ঐ এসেমেসের জন্য নাকি আবার দুই তিন টাকা কইরা কাইটা লয়। তাহ্যা এই এসেমেসের লইগা পয়সাটা কাটে কিন্তু এইটা একদিকে ভালো পরিষেবা কারণ আবার ব্যাঙ্ক থেকে কে কখন টাকা তুলছে আমি তুলছি না কে তুলছে এইটা একটা জানা যায়। দেখা গেলো আমি বাড়িতে নাই কখনও বাড়িতে নাই অথচ যারা টাকা তুলে লিয়ে পালিয়ে যায়না এরকম এখন অনেক হয়েছে। ব্যাঙ্কের টাকা ওয়াকা তুলে লিয়ে পালিয়ে যায় তো ওরা যদি টাকা তুলে লেয় আমার ব্যাঙ্কের এস এম এস আমার মোবাইলে চলে আসবে। আমি দেখে লিতারব তখন। তো এর লিগাও দেখছিলাম যে এঁরা প্রত্যেক তিনমাস পর পর আবার টাকা কাটছে। তো দেখছি যে পনেরো টাকা কুড়ি টাকা করে কেটে লিচ্ছে। তিন মাস পর পর যদি কাটে তবে তো সমস্যার ব্যাপার। যদি একটু কম কম কাটে। আমাদের তো এমনিই কোনও সুদ জমা পরে না। সুদের থেকে যদি আবার ব্যাঙ্কে টাকা রাখতে যাই নিজের পয়সায় যদি রাখতে হয় তাহলে তো কোনও লাভ নাই। হ হ এমনিতেই তো সেরকম একখানা ম্যাসেজ ঢোকে না। ও তো দুই চারখানা ম্যাসেজ ঢোকে তার জন্য যদি অতগুলান টাকা কাটে। আর যদি দেখা গেলো যে ধইরা লইলাম আমাগো অ্যাকাউন্ট দিয়া টাকা তুইলাই লইল তুইলা নেওয়ার পরে ম্যাসেজ দিয়া কি হইব। এ তো টাকা তো তুইলাই লইল। এ কি আর ফেরত পামু? হ্যা তুলে নেওয়ার আগে যদি ওরা ম্যাসেজ করে দেয় যে তোমার অ্যাকাউন্ট এত টাকা উঠবে বা ফোন করে দেয় একটা যে তোমার অ্যাকাউন্ট থেকে এরকম টাকা তুলতে এসছে তাহলে তো আমরা বুঝতে পারি তখন আমরা গিয়া যদি দেখি যে কে তুলছে বা কি করছে না করছে তাহলে তো তখন ভালো হয়। কিন্তু ওরা টাকা কেটে লিবে তারপরে যদি ম্যাসেজটা পাঠায় ঐ যে তোমার যে এত টাকা কেটে লিয়েছে ও এইটা তো কিছুই বুঝি না। শুধু শুধু টাকাগুলান এস এম এসের জন্য কাইটা লয়।

এঁরা যদি তিন চার percent দেয় পোস্টঅফিসে দেখি পাঁচ ছয় percent দেয়। তো আমার মনে হয় যে পোস্টঅফিসে টাকা রাখাই ভালো। হ আমিও এটা শুনছি। দেখি দরকার হইলে পোস্টঅফিসেই যাইতে হইব ব্যাঙ্কের সব টাকা লইয়া। এখন দেখি আবার পোস্টঅফিসের যে আগে যে শুধু counter এর কাজ হত আর একখান করে বই ধরিয়ে দিত সেরকম কিন্তু লয় এখন দেখি আবার postal এর ব্যাঙ্কও খুলে দিয়েছে। ওরা বলছে যে আমাদের ব্যাকে যা যা পরিষেবা দেওয়া হয় postal bank এও সব পরিষেবা থাকবে তারপর এখানেও কার্ড দিবে আবার এখানেও ক্রেডিট কার্ড থাকবে মানে সবকিছুই ব্যাঙ্কের মতন খুলে দিয়েছে। কিন্তু এইখানে একখান সমস্যা আছে। সমস্যাটা কি দেখলাম দেখলাম যে এইখানে যদি টাকা রাখা হয় তেরা প্রত্যেক মাসে মাসে দেখি পাঁচ টাকা করে কাটে যাই টাকা রাখা হোক দেখা গেলো কারোর একশ টাকা আছে কারো কাছে পঞ্চাশ টাকা আছে বা পাঁচশো টাকা আছে বা কারো এক লাখ টাকা আছে প্রত্যেক মাসে মাসে দেখি পাঁচ টাকা করে কাটবে। তা পাঁচ টাকা করে যদি প্রত্যেক মাসে মাসে কাটে সুদ তো দেওয়ার না নাই। প্রথম প্রথম দেখি সুদ ফুদ কিছু ধুকছে না। তারপরে দেখি আবার টাকাও কাটছে এরকম করলে আবার কি করেহবে তাহলে। ক্যান ক্যান টাকাটা কিসের জন্য বলছে এখন আমরা নতুন নতুন পরিষেবা চালু করেছি টাই আমাদের কিছু servicing cost আছে তাই বলছে। টা দিয়ে বলছে যে আমরা তার লিগা কাতছি কিন্তু এইটা নাকি বেশিদিন কাটবে না। কদিন কাটছে। এক বছর দের বছর হয়ত কাটবে তারপর বলছে আবার নাকি ঠিক থাক হয়া যাবে। টাই বলছে। যদি ঠিক থাক হয়া যায় তাহলে ভালো। আর যদি না হয় তখন মাসে মাসে যদি টাকা কাটে তাহলে তো আর টাকা তুলে লেব। ব্যাঙ্কেই রেখে দেবো আবার । কি হবে

হ্যাঁ জলে তো গেছেই। তো ওরা বলছে ওরা নতুন পরিষেবা চালু করেছে এখন আগে তো এই পরিষেবা ছিল না পোস্ট অফিসের এখন বলছে যে আমরা নতুন পরিষেবা দিয়েছি তা এগুলা করা যাবে এগুলা এক দের বছরের মধ্যে ঠিক থাক হয়া যাবে টাই বলছে। তা এইরকম যদি কাটতে থাকে তো ওদের কাছে customer তো কিছু হবে বলে তো আমার মনে হয়না। যেই পয়সা রাখুক তুলে লিয়ে চলে আসবে। হ তা তো হইবই। পাঁচ টাকা কইরা কি কম হইলো নাকি আমাগো কাছে? আমাদের পাঁচ টাকা কাটছে। যাদের পয়সা বেশি থাকবে তাদের আরও বেশি কাটবে। একশ টাকা করে যদি পাঁচশো টাকায় পাঁচ টাকা কাটে কারো যদি এক লাখ টাকা থাকে তাদের আরও বেশি টাকা কাটবে। তো সে পয়সা রাখবে কেন সেখানে সেটাই রাখবে না

কি যে করছে ব্যাঙ্কিং পরিসেবায় একেকবার একেক রকমের বইয়ে দিছে announcement করছে একবার বুঝতে পারছি একবার পারছি নে। কি যে করছে কিছুই বুঝা যায় না। ও সবাই শুধু টাকা খাওয়াই তাকাই খেয়ে যাচ্ছে সব। হ্যাঁ এই তো হচ্ছে দেশ জুড়ে এই হচ্ছে সব। কি আর করা যাবে। যা ইচ্ছা করুক। ঠিক আছে চল ভাই অনেকক্ষণ কথা বললাম তাহলে পরে আবার গিয়ে ফোন করব আবার কথা বলবো তখন। হ ঠিক আছে পরে আবার call করিস

হ হ এখুন বলবো একটা সত্য ঘটনা যেটা আমার জীবনেই ঘটেছে প্রথম যখন বিয়ে করে আসি তখন এই বাড়িতে একটু ভাড়াতে problem হচ্ছিলো তো যাই হোক কোনোরকমে এক টা ঘর ভাড়া পেয়ে যাই তো সেই ঘরে আমি আর আমার husband ই থাকতাম প্রথম কিছুদিন তো কোনো অসুবিধা হয়নি দু তিন দিন প্রথম দিন বিয়ের প্রথম দিন আমার সাথে আমার ননদ ছিল তারপরের দিন ও আমার সাথে আমার ননদ ছিলো তারপরে আমি আর আমার husband এই ঘরে থাকা শুরু করি তার কিছু দিনের মাথায় গিয়েই আমার শশুর আর আমার ভাসুর বেশ কিছু আমাকে গল্প শোনাতে থাকে এখানকার

নাকি মানুষদের কে এখানে মেরে পুঁতে রাখতো কিছু দুষ্ট রাজা তো যাই হোক সে সব শুনে তো প্রথমেই খুব ভয় লাগতে শুরু হয় গায়ে কাঁটা দিয়ে ওঠে আমার ভাসুর আমাকে বলতে থাকে যে এই ঘরে একদিন আমি আর আমার husband আর কি মানে তার ভাই দুজনেই রুম এ শুয়ে রয়েছে আর তখনই হঠাৎ দেখতে পায়ে একটা নাকি কালো রঙের ছায়া সেখান দিয়ে উড়ে যাচ্ছে সেই দেখে দাদার খুব প্রচন্ড পরিমানে শরীর খারাপ হয়ে আর তবে সেদিন থেকেই দাদা বিশ্বাস করতে থাকে যে ভূত বলে কিছু আছে এই বাড়িতে নাকি এর আগেও বেশ কিছু student ভাড়া রয়েছে এবং কিছু family ও নাকি ভাড়া ছিল তো তারাও নাকি এই ভয়ে উঠে গেছে কিছু bachelor ছেলে নিচের room এই ভাড়া থাকতো তো তারা নাকি একদিন রাতের বেলা দেখতে পায়ে কিছু কালো আবছায়া তাদের সামনে দিয়ে চলে যাচ্ছে এবং সেই দেখে তারা ভয়ে দু দিন কিছু বলতে পারিনি এবং তারপর বাড়ি ছাড়তে বাধ্য হয়ে তারা আর ভয়ে এই বাড়িতে থাকতে পারিনি তো এই সব গল্পের প্রভাবেই হোক বা সত্যি সত্যি হোক জানিনা কি কারণে এ ঘটেছিলো আমাদের জীবনে কিছু ঘটনা সে গুলোই আমি বলবো প্রথম প্রথম তো বেশ কিছুই দিন বেশ গল্প গুলো শুনে খুব ভয়েই লাগছিলো আমি তো বেশ ভয়ে থাকতাম আমার হাসবেন্ড এর কোনো problem হয়নি কারণ সে তো এখানেই বড়ো হয়েছে এখানেই ছিল তো তার কোনো অসুবিধা হয়নি কিন্তু আমি যেন গল্প শুনে আমার গায়ে যেন প্রতিদিন কাটা উঠতে থাকে আমি যেন আরো ভয় পেতে থাকি আমার যেন মনে হয় ঘরে কিছু একটা রয়েছে কিছু একটা রয়েছে আমি যেনো থাকতে পারছি না চারিদিকে কিছু একটা ঘুরে বেড়াচ্ছে এই সব নানারকম ভয়ে আমার মধ্যে জমতে থাকে একদিন হটাৎ করেই শুয়ে আছি আর দেখতে পাই আমি তো ঘুমিয়ে পড়েছিলাম আমি তো প্রথমে বুঝতে পারিনি আমার স্বামী এসে ফোন ঘাটছিলো তো হঠাৎ ই যেন fan তা চলতে চলতে তাতে আগুন লেগে যাই এবং fan তা দুলতে থাকে